এবং আর একজন পাইপ দিয়ে সিমেন্ট --

অনুষ্ঠানে তারা এই নৃত্য পরিবেশন করছেন।

মেয়েদেরও ছেলেদের মতো অ্য শরীরচর্চা করা প্রয়োজন।

রেস্টুরেন্টে গিয়ে কোন মানুষজন খেয়ে--

দুটি মহিষ দেহা যাচ্ছে।

হতে পারে এখানে--

রাস্তাতিতে একটি--

মাইক্রো প্লাস এবং মাইকটি--।

এখানে অনেক মানুষের সমাগম হয়েছে এবং--

অনেক নৃত্য পরিবেশনকারীদের দেখানো--

পরনে সাদা কাপড় রয়েছে এবং দেখে তো মনে হচ্ছে এটি কোনো একটি ধর্মীয় অনুষ্ঠানের সময়--

চারা এবং ফুলের গাছ দেখা যায়।

হতে পারে ভবনটি কোন একটি শিক্ষার প্রতিষ্ঠান।

দেখে মনে হচ্ছে এটি একটি--

উপরের ছবিতে একটি ভবন দেখা যাচ্ছে।

এবং ফুলের গাছ দেখা যাচ্ছে।

উপরের ছবিতে একটি অপোর শোরুম দেখানো হয়েছে যার দুপাশে--

জমিতে একটি বড়ো সাইনবোর্ড দেখা যায়।

যট্ট রকম প্রয়োজনীয় জিনিস--

উপরে দেখানো ছবিতে।